ঘরের মধ্যে দেখা যাচ্ছে এখানে একটি পাশে একটি

এটা দেখা যাচ্ছে একটি ধানের ক্ষেত। সবে ধান গুলো বোনা হয়েছে।

এবং দেখা যাচ্ছে একটি কারেন্ট -এর পোল বেশ কিছু তার এবং দেখতে পাচ্ছি একটি গাছের ডাল বিল্ডিং -এর গায়ে পরেছে ।

একটি বিল্ডিং এর ছাদের উপরে দেখা যায় যেখানে দেখতে পাচ্ছি দুজন লেবার কাজ করছে ।

এখন মনে হচ্ছে এটি সন্ধ্যা বেলা যেখানে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে দূরে বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে এবং সাইড -এ একজন মোবাইল -এ কথা বলছে।